পাথরের পিছনে গাস দেখতে পারছি।

শোরুমের ভিতরে দুটা বাইক রয়েছে।

জিমে একজন আয়নার সামনে দাঁড়িয়ে ফোন দিয়ে ফটো তুলছে।

একটা মাঠ দেখা যাচ্ছে মাঠে সবুজ কালারের ঘাস দেখা যাচ্ছে।

একজন স্টুডেন্টের মুখে মাক্স রয়েছে।

সবুজ রঙের অনেক ঘাস দেখা যাচ্ছে।

একটা দোকান দেখা যাচ্ছে দোকানে একটা ফ্রিজ রয়েছে।

টেবিল রয়েছে টেবিল -এ একটা স্ক্যানার রয়েছে।

একটা ফ্যান দেখা যাচ্ছে একটা টেলিফোন দেখা যাচ্ছে কালো কালার -এর।

একটা সবুজ গাছ দেখা যাচ্ছে।

একটা মন্দির দেখা যাচ্ছে মন্দিরের ওপরে সাদা কালারের ত্রিশূল দেখা যাচ্ছে।

দূর থেকে দুটো খেজুর গাছ দেখা যাচ্ছে।

মাটি দেখা যাচ্ছে মাটিতে কিছু পাথর রয়েছে।

একটা জলের ট্যাঙ্কি দেখা যাচ্ছে সবুজ কালারের।

হলুদ রঙের টেবিল -এর উপরে দুটো খালি বক্স আছে।

গ্যানদা ফুলের চেইন রয়েছে গ্যানদা ফুলের রং কমলা।

দেওয়াল দেখতে পারছি যেগুলোর রং সাদা।

আরেকটি বাড়ি রয়েছে যেই বাড়িটির টিনের কালার হচ্ছে সবুজ।

দুটি চোখ দিয়ে উপরের দিকে তাকিয়ে আছে।